আমার প্রিয় দেশবাসী নমস্কার
এমন কোনও ভারতবাসী কি আছেন যিনি আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সেনাবাহিনীর জওয়ানদের নিয়ে গর্ব বোধ করেন নাপ্রত্যেক ভারতবাসী তা তিনি যে কোনও অঞ্চল জাতি ধর্ম বা ভাষাভুক্ত হোন না কেন আমাদের সেনাবাহিনীর প্রতি সম্মান ও সমর্থন জানাতে সদা তৎপর
গতকালই একশো পঁচিশ কোটি দেশবাসী পরাক্রম পর্ব পালন করেছেন
আমরা স্মরণ করেছি ২০১৬ সালে সংঘটিত সার্জিক্যাল স্ট্রাইকএর ঘটনাটি যখন আমাদের সেনারা আমাদের দেশে সন্ত্রাসবাদের আড়ালে প্রক্সি ওয়্যারের নামে যারা ধৃষ্টতা দেখাচ্ছিল তাদের যথোপযুক্ত জবাব দিয়েছিল
আমাদের সশস্ত্র বাহিনীর সেনারা দেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনীর আয়োজন করেছিল যাতে সিংহভাগ জনসাধারণ বিশেষত দেশের যুব প্রজন্ম অনুভব করতে পারে আমাদের শক্তি কতখানি আমরা কতটা সক্ষম আর আমাদের সেনারা নিজেদের জীবন বিপন্ন করে কীভাবে দেশবাসীকে সুরক্ষা প্রদান করে
পরাক্রম পর্বর মত দিবস দেশের যুবশক্তির কাছে আমাদের সশস্ত্র বাহিনীর গৌরবপূর্ণ ঐতিহ্যের কথা তুলে ধরে
দেশের একতা এবং অখণ্ডতাকে সুনিশ্চিত করার জন্য আমাদের প্রেরণা দেয়
আমিও বীর যোদ্ধাদের ভূমি রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম
এটা নিশ্চিত যে আমাদের সেনারা তাদের সবাইকে যথোপযুক্ত জবাব দেবে যারা আমাদের দেশের শান্তি ও উন্নতির পরিবেশকে নষ্ট করতে চাইবে
আমরা শান্তিতে বিশ্বাস করি আর শান্তি বজায় রাখার জন্য দায়বদ্ধও
কিন্তু সম্মানের সঙ্গে আপোস করে আর দেশের সার্বভৌম ক্ষমতার বিনিময়ে কদাপি নয়
ভারত সদাসর্বদাই শান্তি ব্যবস্থা কায়েম রাখার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও সমর্পিত
বিংশ শতাব্দীর দুদুটি বিশ্বযুদ্ধে আমাদের এক লক্ষেরও বেশি সেনা শান্তির জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন এই ঘটনা সেই যুদ্ধের যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক ছিল না
আমাদের দৃষ্টি কখনই অপর কোনও দেশের ভূমির ওপর পরেনি
এটা ছিল শান্তির প্রতি আমাদের দায়বদ্ধতা
কিছুদিন আগেই ২৩শে সেপ্টেম্বর আমরা ইজরায়েলে হাইফা যুদ্ধের শতবার্ষিকী উপলক্ষে মহীশূর হায়দ্রাবাদ ও যোধপুর ল্যান্সারের বীর সৈনিকদের স্মরণ করেছি যাঁরা আক্রমণকারীদের থেকে Haifaকে মুক্ত করেছিলেন
এও ছিল শান্তিরক্ষার উদ্দেশ্যে আমাদের সৈনিকদের প্রদর্শিত এক পরাক্রম
আজও রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন শান্তিরক্ষা বাহিনীগুলিতে সর্বাধিক সংখ্যায় সেনা পাঠানো দেশগুলির মধ্যে ভারত অন্যতম
দশকের পর দশক ধরে আমাদের বাহাদুর জওয়ানরা ব্লু হেলমেট পরিধান করে সমগ্র বিশ্বের শান্তিব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে
আমার প্রিয় দেশবাসী আমাদের বায়ুশক্তি তুলনাহীন
আকাশে নিজেদের অপরিসীম শক্তির পরিচয় দিয়ে ভারতীয় বায়ুসেনা প্রত্যেক দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে ও আমাদের সুরক্ষা সম্বন্ধে আশ্বস্ত করেছে
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জনসাধারণ কুচকাওয়াজের যে অংশটির প্রতি সর্বাধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তা হল ফ্লাই পাস্ট যেখানে আমাদের বায়ুসেনার অভূতপূর্ব কলাকৌশল ও শক্তি প্রদর্শনের ঝলক থাকে
৮ই অক্টোবর আমরা বায়ুসেনা দিবস পালন করি
১৯৩২এ ছয়জন পাইলট ও ১৯ জন সেনাকে নিয়ে শুরু হওয়া আমাদের বায়ু সেনাবাহিনী আজ একবিংশ শতাব্দীর অন্যতম সাহসী ও শক্তিশালী বায়ুসেনায় পরিনত হয়েছে
এ এক স্মরণীয় যাত্রা
দেশের প্রতি সমর্পিত সমস্ত বায়ুসেনানী ও তাদের পরিবারের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন
১৯৪৭এ যখন পাকিস্তানের আক্রমণকারীরা অতর্কিত আক্রমণ শুরু করে তখন
এই বায়ুসেনাই শ্রীনগরকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারতীয় বাহিনী ও যুদ্ধোপকরণ যাতে যুদ্ধের ময়দানে সঠিক সময়ে পৌঁছয় তা সুনিশ্চিত করেছিল
১৯৬৫র যুদ্ধেও বায়ুসেনা শত্রুপক্ষকে উচিত জবাব দিয়েছিল
১৯৭১এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা কে না জানে ১৯৯৯এ কারগিলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতেও বায়ুসেনা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল
টাইগার হিলএ শত্রুপক্ষের ঘাঁটিতে ক্রমাগত বোমাবর্ষণ করে বায়ুসেনা তাদের নাস্তানাবুদ করেছিল
ত্রাণ এবং উদ্ধারকার্য হোক বা আপৎকালীন ব্যবস্থাপনা বায়ুসেনার উল্লেখযোগ্য ভূমিকার জন্য সমগ্র দেশ তাদের কাছে কৃতজ্ঞ
তুফান ঝঞ্ঝাবন্যা বা ভয়াবহ দাবানলের মত প্রাকৃতিক বিপর্যয়গুলির মোকাবিলায় ও দেশবাসীর সহায়তায় বায়ুসেনার অবদান দৃষ্টান্তমূলক
দেশেGender ইকুয়ালিটি অর্থাৎ নারীপুরুষের সমতা সুনিশ্চিত করতেও বায়ুসেনা দৃষ্টান্ত স্থাপন করেছে ও নিজেদের প্রত্যেক বিভাগের দ্বার দেশের কন্যাদের জন্য উন্মুক্ত করেছে
এখন তো বায়ুসেনা মহিলাদের শর্ট সার্ভিস কমিশনএর সঙ্গে সঙ্গে পার্মানেন্ট কমিশনএর বিকল্পও বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে যার ঘোষণা আমি এই বছর ১৫ আগষ্টের দিনটিতে লালকেল্লার প্রাকার থেকে করেছিলাম
ভারত গর্বের সঙ্গে বলতে পারে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীতে শুধু পুরুষ শক্তিই নেই নারীশক্তির যোগদানও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে
নারী শক্তিশালী তো বটেই এখন সশস্ত্রও হচ্ছে
আমার প্রিয় দেশবাসী কদিন আগেই আমাদের নৌবাহিনীর এক আধিকারিক অভিলাষ টোমি জীবনমৃত্যুর লড়াই লড়ছিল
সারা দেশ চিন্তিত ছিল ওকে কিভাবে বাঁচানো যায়
আপনারা নিশ্চয়ই জানেন অভিলাষ টোমি নৌবাহিনীর এক নির্ভীক সাহসী ও বীর সৈনিক
অভিলাষ প্রথম ভারতীয় যিনি কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই একটি ছোট্ট নৌকো নিয়ে বিশ্বভ্রমণ করছিলেন
৮০ দিন ধরে ভারত মহাসাগরের দক্ষিণে গোল্ডেন গ্লোব রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন দ্রুতগতিতে এগোচ্ছিলেন তখন এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়েন
এত বিপদের মধ্যেও ভারতীয় নৌবাহিনীর এই বীর বেশ কদিন ধরে জীবনযুদ্ধ চালিয়ে যান
অপার সাগরের মধ্যে পানীয় জল বা খাবার ছাড়াই ভাসতে থাকেন কিন্তু হার স্বীকার করেন নি
সাহস সঙ্কল্পশক্তি আর দক্ষতার এ এক আশ্চর্য নিদর্শন কয়েকদিন আগেই অভিলাষকে মাঝসমুদ্রে উদ্ধারের পর আমি ওর সঙ্গে ফোনে কথা বলি
এর আগেও অবশ্য আমাদের সাক্ষাৎ হয়েছে
এত বড় বিপদ কাটিয়েও আবার এইরকম দুঃসাহসী কিছু করার সংকল্পের কথা আমাকে বলল ওর মধ্যে এই মনোবল এই যে উদ্দীপনা রয়েছে সেইটা আমাদের দেশের যুবসমাজের কাছে তরুণ প্রজন্মের কাছে একটা প্রেরণা
আমি অভিলাষ টোমির দ্রুত আরোগ্যের জন্যে প্রার্থনা করছি আর আশা করছি যে ওর এই সাহস এই বীরত্ব এই দৃঢ়সংকল্প এই লড়ে জিতে নেওয়ার শক্তি আমাদের দেশের যুব প্রজন্মকে প্রেরণা ও উৎসাহ যোগাবে
আমার প্রিয় দেশবাসী ২রা অক্টোবর দিনটির কী মাহাত্ম্য তা শিশুরাও জানে
এবছর এই দিনটির আরও বিশেষ এক গুরুত্ব রয়েছে
আমরা আগামী দুবছর ধরে মহাত্মাগান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী উদ্যাপনের জন্য বিশ্বজুড়ে নানান কর্মসূচি পালন করতে যাচ্ছি
মহাত্মা গান্ধীর ভাবধারা ও চিন্তাচেতনা আজ সারা বিশ্বে পৌঁছে গেছে
ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বা নেলসন ম্যাণ্ডেলার মত মণীষীরা প্রত্যেকেই গান্ধীজীর ভাবধারা থেকে শক্তি অর্জন করেছেন
তাঁরা স্বজাতির সমান অধিকার এবং সম্মান অর্জন করতে দীর্ঘ সংগ্রাম করেছেন
আজকের মন কি বাত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে পূজনীয় বাপুজীর আরও এক মহৎ কাজ নিয়ে আলোচনা করতে চাই যা সমস্ত দেশবাসীরই জানা দরকার
১৯৪১ সালে মহাত্মা গান্ধী কনস্ট্রাকটিভ প্রোগ্রামে বা গঠনমূলক কার্যক্রম হিসেবে কিছু চিন্তাধারা লিপিবদ্ধ করতে শুরু করেন
পরে ১৯৪৫ সালে যখন স্বাধীনতা সংগ্রাম জোরদার হয়ে উঠল তখন গান্ধীজী তাঁর এই চিন্তাধারাগুলির সংশোধিত প্রতিলিপি তৈরি করলেন
পূজনীয় বাপুজী কৃষক গ্রামের মানুষ এবং শ্রমিক ভাইদের অধিকার রক্ষা স্বচ্ছতা শিক্ষার প্রসার ইত্যদি নানা বিষয়ে নিজের চিন্তাভাবনা দেশবাসীর সামনে তুলে ধরেন যাকে গান্ধি Charterও বলা হয়
পূজনীয় বাপুজী জনসংযোগকারী ছিলেন
মানুষের সঙ্গে মিশে যাওয়া মানুষকে আপন করে নেওয়া বাপুজীর বিশেষত্ব যা তাঁর স্বভাবেই ছিল
এটাই মহাত্মা গান্ধীর ব্যক্তিত্বের সর্বাপেক্ষা মূল্যবান বৈশিষ্ট্য হিসেবে প্রত্যেকে অনুভবও করেছেন
তিনি দেশবাসীকে উপলব্ধি করিয়েছিলেন যে তারা দেশের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং আবশ্যক
এই উপলব্ধিকে তিনি এক সর্বাত্মক জন আন্দোলনের রূপ দিয়েছিলেন যা ছিল স্বাধীনতা সংগ্রামে তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান
স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর আহ্বানে সমাজের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি গোষ্ঠীর মানুষ নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন
বাপুজী আমাদের সবাইকে এক প্রেরণাদায়ক মন্ত্র দিয়েছিলেন যা গান্ধীজীর জাদুমন্ত্র বলে আমরা জানি
সেখানে গান্ধীজী বলেছিলেন আমি তোমাদের এমন এক কৌশলের কথা বলে যাচ্ছি যখনই তোমাদের মনে সন্দেহ জাগবে অথবা অহংকার তোমাদের মনকে আচ্ছন্ন করবে তখনই আমার চিন্তাধারা স্মরণ কোরো
তুমি জীবনে সবচেয়ে দরিদ্র এবং দুর্বল যে মানুষটিকে দেখেছো তার মুখ মনে কোরো এবং নিজের মনকে প্রশ্ন কোরো তুমি যে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছো তা ঐ মানুষটির জন্য কতখানি উপযোগী হবে
এতে কি সে লাভবান হবে এর ফলে কি তার জীবনে এবং ভাগ্যে কোনও পরিবর্তন আসবেঅর্থাৎ এতে কি কোটি কোটি ক্ষুধার্ত এবং অতৃপ্ত মানুষ স্বরাজ অর্জন করবে তখনই তুমি লক্ষ্য করবে তোমার সন্দেহ নিরসন হল এবং অহংকার নিবৃত্ত হল
আমার প্রিয় দেশবাসী গান্ধীজীর এক কৌশল আজও একইরকম গুরুত্বপূর্ণ
দেশের ক্রমবর্ধমান মধ্যবিত্তশ্রেণির আর্থিক শক্তি এবং ক্রয় ক্ষমতা আজ উর্দ্ধমুখী
এই প্রেক্ষিতে আমরা যখন কিছু কিনতে যাই তখনই পূজনীয় বাপুজীর সেই মহান কৌশল বা মন্ত্র স্মরণ করতে পারি
আমি যে পণ্যটি ক্রয় করছি তাতে আমাদের দেশের কোনও নাগরিকের লাভ হচ্ছে কি এতে কার মুখে খুশির আলো ঝলমল করবে কে সেই ভাগ্যবান যার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার এই ক্রয় থেকে লাভ পৌঁছবে
দরিদ্রতর মানুষের কাছে যদি সেই লাভ পৌঁছয় তাহলেই আমার খুশিও বহুগুণে বেড়ে যাবে
গান্ধীজীর এই কৌশলকে মনে রেখে আগামীদিনে আমরা যখনই কিছু কিনব গান্ধীজীর সার্ধশত জন্মজয়ন্তী যাপন করার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি ক্রয়ের ফলে যেন কোনও না কোনও দেশবাসীর ভালো হয় এবং পণ্যটির উৎপাদনে যাঁদের ঘাম ঝরেছে যাঁরা বিনিয়োগ করেছেন যাঁরা নিজেদের প্রতিভা কাজে লাগিয়েছেন তাঁদের প্রত্যেকের কাছেই যেন কিছু না কিছু লাভ পৌঁছয়
এটাই গান্ধীজীর কৌশল এটাই গান্ধীজীর বার্তা
আমার বিশ্বাস আপনাদের ছোট্ট একটি পদক্ষেপ দরিদ্রতম মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে
আমার প্রিয় দেশবাসী গান্ধীজি যখন বলেছিলেন জঞ্জাল পরিষ্কার করলে স্বাধীনতা পাওয়া যাবে তখন হয়ত উনি জানতেনও না এটা কিভাবে হবে
কিন্তু এমনটা হয়েছে
ভারত স্বাধীনতা পেয়েছে
তেমন ভাবেই আজ আমাদের মনে হতে পারে আমাদের এই ছোট্ট কাজের মাধ্যমে ও আমার দেশের আর্থিক প্রগতিতে আর্থিক সশক্তিকরণ এর ক্ষেত্রে দরিদ্রকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাতে আমরা বড় অবদান রাখতে পারি
আর আমার মতে এটাই আজকের যুগের প্রকৃত দেশভক্তি এটাই পুজনীয় বাপুর কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি
যেমন বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে খাদি ও হস্তশিল্পজাত দ্রব্য কেনার কথা ভাবুন
এতে অনেক বয়ন শিল্পীর সাহায্য হবে
কথিত আছে লাল বাহাদুর শাস্ত্রীজী পুরনো বা ছেঁড়াফাটা খাদির কাপড়ও যত্ন করে রেখে দিতেন
কারণ তাতেও কারো পরিশ্রম জড়িয়ে থাকে
উনি বলতেন এইসব খাদির কাপড় অনেক পরিশ্রম করে বানানো হয়েছে
এর প্রতিটি সুতো যেন কাজে লাগে
দেশ ও দেশবাসীর প্রতি ভালোবাসা ওই ছোটখাটো চেহারার মহামানবের শিরায় শিরায় প্রবাহিত ছিল
দুদিন পর পূজনীয় বাপুর সঙ্গে আমরা শাস্ত্রীজির জন্মজয়ন্তী ও পালন করব
শাস্ত্রীজীর নাম উচ্চারিত হতেই আমাদের অর্থাৎ ভারতবাসীর মনে এক অসীম শ্রদ্ধার জন্ম হয়
ওর সৌম্য ব্যক্তিত্ব প্রত্যেক দেশবাসীর মন সর্বদা গর্বে ভরে দেয়
লাল বাহাদুর শাস্ত্রীর বিশেষত্ব ছিল বাইরে থেকে ওঁকে অত্যন্ত নরম দেখাতো
কিন্তু অন্তরে তিনি দৃঢ়প্রত্যয়ী ছিলেন
জয় জওয়ান জয় কিষাণ মন্ত্রটি ছিল তাঁর বিরাট ব্যক্তিত্বের পরিচায়ক
প্রায় দেড় বছরের সংক্ষিপ্ত কার্যকালে উনি দেশের যুবক ও কৃষকের সাফল্যকে শিখরে পৌঁছে দেওয়ার মন্ত্র দিয়ে গেছেন
এটা রাষ্ট্রের প্রতি ওর নিঃস্বার্থ তপস্যারই ফল
আমার প্রিয় দেশবাসী আজ যখন আমরা পূজনীয় বাপুকে স্মরণ করছি খুব স্বাভাবিক ভাবেই স্বচ্ছতার কথা তো বলতেই হয় 15সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান শুরু হয়েছে
কোটি কোটি মানুষ এই অভিযানে অংশ নিয়েছেন
আমারও সৌভাগ্য হয়েছে দিল্লির আম্বেদকার স্কুলে বাচ্চাদের সঙ্গে স্বচ্ছতা শ্রম দান করার
আমি সেই স্কুলে গেছি যার ভিত্তি স্থাপন করেছিলেন পূজনীয় বাবা সাহেব নিজে
15 তারিখ থেকে দেশজুড়ে প্রতিটি শ্রেণির মানুষ এই শ্রম দানে যুক্ত হন
বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করেছে
স্কুলের বাচ্চা কলেজের ছাত্র ছাত্রী এন সি সি এন এস এস যুব সংগঠন মিডিয়া গ্রুপ কর্পোরেট জগত সবাই বৃহদাকারে স্বচ্ছতা শ্রম দান করেছেন
আমি এর জন্য সকল স্বচ্ছতাপ্রেমী দেশবাসীকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন জানাই
আসুন শোনা যাক একটি ফোন কল
নমস্কার আমার নাম শয়তান সিং
জেলা বিকানির তহশীল পুগল রাজস্থান থেকে বলছি আমি দৃষ্টি প্রতিবন্ধী দুটি চোখের একটিতেও আমি দেখতে পাই না
আমি সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী
আমি বলতে চাই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি স্বচ্ছ ভারতএর যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়
আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা শৌচকর্ম করতে যেতে খুবই অসুবিধায় পড়তাম
এখন প্রতিটি ঘরে শৌচালয় তৈরি হয়েছে তাই এতে আমাদের খুব সুবিধা হয়েছে
এই পদক্ষেপ খুবই প্রশংসনীয় এবং এই উদ্যোগ আরও এগিয়ে যাক
অনেক অনেক ধন্যবাদ
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন
প্রত্যেকের জীবনেই স্বচ্ছতার নিজস্ব গুরুত্ব আছে
আর স্বচ্ছ ভারত অভিযানের ফলে আপনার ঘরে শৌচালয় তৈরি হয়েছে
তাতে এখন আপনার সুবিধা হচ্ছে আমাদের সবার জন্য এর থেকে খুশির খবর আর কি হতে পারে সম্ভবত এই অভিযানের সঙ্গে যুক্ত মানুষরাও কল্পনা করতে পারবেন না যে প্রজ্ঞাচক্ষু হওয়ার কারণে শৌচালয় হওয়ার আগে আপনি কতটা অসুবিধার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন আর শৌচালয় হওয়ার পর তা আপনার জন্য কত বড় আশীর্বাদ হয়েছে
আপনি যদি এই বিষয়টা জানিয়ে আমাদের ফোন না করতেন তাহলে হয়তো স্বচ্ছতা অভিযানে যুক্ত ব্যক্তিদের মনেও এই সংবেদনশীল বিষয়টি আসত না
আপনার ফোনের জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই
আমার প্রিয় দেশবাসী স্বচ্ছ ভারত মিশন শুধু দেশেই নয় বরং সারা পৃথিবীতে একটি সাফল্যের কাহিনি হয়ে উঠেছে যার বিষয়ে সকলেই আলোচনা করছেন
এবার ভারত পৃথিবীর সবচেয়ে বড় স্বচ্ছতা সম্মেলন আয়োজন করতে চলেছে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক স্বচ্ছতা সম্মেলন অর্থাৎ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্যানিটেশন কনভেনশন
সারা পৃথিবীর থেকে স্বচ্ছতা মন্ত্রকের আধিকারিক এবং এই বিষয়ের বিশেষজ্ঞরা এসে স্বচ্ছতা সম্পর্কিত প্রয়োগ ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন
মহাত্মা গান্ধি ইন্টারন্যাশনাল স্যানিটেশন Conventionএর সমাপ্তি ২রা অক্টোবর ২০১৮তে বাপুর সার্ধশত জন্ম জয়ন্তীর শুভ সূচনার সঙ্গেই হবে
আমার প্রিয় দেশবাসী সংস্কৃতে একটা কথা আছে ন্যায়মূলং স্বরাজ্যং স্যাত অর্থাৎ স্বরাজের মূলে থাকে ন্যায়
যখন ন্যায়ের বিষয়ে আলোচনা হয় তখন মানবাধিকারের চিন্তাভাবনা সেখানে সম্পূর্ণরূপে অন্তর্নিহিত থাকে
শোষিত পীড়িত এবং বঞ্চিত মানুষদের স্বাধীনতা শান্তি এবং তাদের প্রতি ন্যায় সুনিশ্চিত করার জন্য এটা অনিবার্য
ডক্টর বাবাসাহেব আম্বেদকার রচিত সংবিধানে গরীবদের মূল অধিকারগুলি রক্ষার জন্য বেশ কিছু উপায় রয়েছে
তাঁর ভাবনায় অনুপ্রাণিত হয়ে ১২ ই অক্টোবর ১৯৯৩ সালে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হুমান রাইটস কমিশন এনএচআরসি গঠন করা হয়েছিল
কিছুদিনের মধ্যেই NHRCর পঁচিশ বছর পূর্ণ হবে
এনএচআরসি শুধু মানবাধিকার রক্ষা করেনি আত্মিক গৌরব বৃদ্ধিতেও সাহায্য করেছে
আমাদের পরমপ্রিয় নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী স্পষ্ট রূপে বলেছিলেন যে মানবাধিকার আমাদের কাছে কোনও বিদেশী ধারণা নয়
আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতীক চিহ্নে বৈদিক যুগের আদর্শ নীতি সর্বে ভবন্তু সুখিনঃ অলংকৃত রয়েছে
এনএচআরসি মানবাধিকার নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতা সৃষ্টি করেছে সঙ্গে এর অপব্যবহার আটকাতেও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে
পঁচিশ বছরের এই সফরে এই কমিশন দেশবাসীর মধ্যে আশা ও বিশ্বাসের এক পরিবেশ তৈরি করেছে
আমার মনে হয় এটা একটা সুস্থ সমাজ গঠনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধের জন্য খুব আশাব্যঞ্জক
এখন জাতীয় স্তরে মানবাধিকার বিষয়ে কাজের পাশাপাশি 26 টি রাজ্য মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে
সমাজবদ্ধভাবে আমাদের মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করতে হবে ও আমাদের আচরণেও তা অন্তর্ভুক্ত করতে হবে
এটাই সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সকলের সাথে সকলের উন্নতির মূল চিন্তাধারা
আমার প্রিয় দেশবাসী অক্টোবর মাসে জয়প্রকাশ নারায়ণজীর জন্মজয়ন্তী
রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়াজীরও জন্ম শতবর্ষের শুভ সূচনা হবে
এই সকল মহাপুরুষরা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এঁদের আমরা প্রণাম জানাই
31 শে অক্টোবর সর্দারসাহেবেরও জন্ম জয়ন্তী
আমি আগামী মান কি বাতএ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এটি আজ আমি অবশ্যই উল্লেখ করতে চাই যে কিছু বছর ধরে সর্দারসাহেবের জন্মজয়ন্তী ৩১ অক্টোবরে ভারতের প্রতিটি ছোটছোট শহরে মফঃস্বলেগ্রামে রান ফোর ইউনিটি অর্থাৎ ঐক্যের জন্য দৌড়এর আয়োজন করা হয়
এই বছরেও আসুন আমরা নিজেদের গ্রামেগঞ্জে শহরেমহানগরে রান ফোর Unityর আয়োজন করতে সচেষ্ট হই
ঐক্যের জন্য দৌড় এটাই তো সর্দার সাহেবকে স্মরণ করার সঠিক উপায় কারণ তিনি সারাজীবন দেশের ঐক্যের লক্ষ্যে কাজ করেছেন
আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই যে ৩১শে অক্টোবর রান ফোর Unityর মাধ্যমে সমাজের প্রতিটি শ্রেণিকে প্রতিটি ব্যক্তিকে একতার সূত্রে বাঁধার এই প্রয়াসকে আমরা শক্তিশালী করি এবং সেটাই হবে তাঁর প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি
আমার প্রিয় দেশবাসী নবরাত্রি দুর্গাপূজা বিজয়াদশমী এই সকল পবিত্র উৎসবের জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক অনেক শুভকামনা জানাই
ধন্যবাদ